আচ্ছা না যেরকম কি ইয়ে এম ম যেরকম জলের জন্যে কোনো অসুবিধা হচ্ছে dam বানায় ঠিকআছে. হ্যাঁ এরকম বানায়. মাছ চাষ করার জন্নি সরকার তাই যোজনা যেমন আছে না

করার জন্নি dam বানাবার জন্নি ঐসব বিলায় আর কি সরকারের তরফ থেকে বিলায়. আচ্ছা. যেরকম এনাদের কিছু amount মানে টাকা থাকে আর government ও কিছু টাকা দেয়. তাইনা, দুটা মিলিয়ে তারপরে বোধহয় বানায়, না? পুকুর বানাবে পুকুর জল টাঙ্কি বসাবে মানে ওই motor বসাবে জল ভরবে মাছের বীজ আনানো মাছ বীজ চাষ করা ওই দল গঠন করা. তা ওই মাছের বীজ গুলো কথা থেকে আনে? ইম মাছের বীজ গুলো সব জায়গায় পাওয়া যায়. যারা যারা মাছ business করে ওদের ঘরে পাওয়া যায়.

আ কিছুটা পয়সা help করবে সঞ্চয়িকা বল আমার জন্যে আর কিছুটা help করবে সরকার. তা দুইটা মিলে ব্যাঙ্ক এর থেকে loan উঠায় পরে তারপরে ধীরে ধীরে loan শোধ করিলে হবে. আচ্ছা, মানে ওটা গ্রু~ group এই নিতে হয় নাকি একা একা নিতে নিতে পারে ?

group এ. ওই একটা group এ কটা লোক থাকে? একটা group এ Hindi আচ্ছা, বারো পনেরো বিশ ত্রিশ এইরকম থাকে না তারপর ঐটাকে ভাগ করে নেয় যে আমাকে এত টাকা দিতে হবে ওকে এত টাকা মানে ঐভাবে টাকা ওরা না জন্যে ওরা জমা করে পয়সা আর কি হ্যাঁ.

পয়সা জমা করে ওদের খাতায় কতো হয় ওরা bank এ deposit করে.

সেই আদতে ওই ব্যাঙ্ক ওলা কত টাকায় কতো ইয়া loan দিতি পারবে সেটা bank ওলা depend করবে. ওইজো নিয়ম আছে সরকারের নিয়ম অনুসারে.

বেশী. পয়সা থাকলে বেশী loan উঠায়তি পারবে loan উঠায় সবাই মিলে distribute ও করতি পারবে আর যদি নায় urgent দরকার তাহলি সবার মতামত নেবে সবায় যদি রাজি হয় হ্যাঁ এরে দিনি কাম হবে জেনে ওরে দেবে. তারপরে যদি ওর business টা run করে হ্যাঁ ধীরে ধীরে loan পরিশোধ করো.

তাও ভালো সরকার তো ভালই কাজ করছে না? তারপর আবার ওই মাছগুলো যখন বড় হবে সেগুলো আবার বিক্রি করতে এই ইয়ে পূর্নিমা, সরকারের অনেক নিয়ম আছে যে নিয়ম কি আমরা কিছুইতেই জানিনা. এক percent ও জানিনি আমরা আমরা যা জানি ওটা আধা percent জানি.

একশ percent এর মধ্যে ভিতরে এক দুই আমরা জানি আর বাকি জন ইয়া সরকার জন্যে সুবিধা সুযোগ দেখছে.

ওই বিষয়েই আ ওই বিষয়েই তোমার জামাইবাবু ওই বিষয়েই জানায় আর কি যে সরকার লাভ দেখছে কিন্তুটা কোনটা Hindi ওঠায়নি কিছুনা. আচ্ছা, আরে টিঙ্কু, তুমি কিছু ফায়দা পেয়েছো? আমি যখন কিছু করছিস না কিন্তু এখন জগদলপুর যাবার পরে আমি উম ইয়ে করবো. জগদল্পুরে কিছু course করতে যাচ্ছ কি? জগদলপুরে মানে আরেকটা NGO আছে ঐখানে transfer হয়েছে. আচ্ছা জিজ~ মানে জামাইবাবুর ঐখানে transfer হয়ে গেছে. তা তুমি পুরো family নিয়ে ঐখানে চলে যাবে? হ, পুরা family জগদলপুর চলে যাবো.

join ও করছে এক তারিখের থেকে কিন্তু আমি ওকে অনার ছেলের উম পরীক্ষা চলতিছে সেইজন্যে.

দুইটা. এক ছেলে এক মেয়ে. ছেলে পড়ে তিন class এ মেয়ে এখন দুই বতসরের আড়াই তিন বছর চলতেছে. আচ্ছা, তাও ভালো না. জগদলপুরে shift হয়ে গেলে ঐখানে ঘর ভাড়া নেওয়া আছে না এমনই rent এ থাকেবে ওখানে গিয়ে.

হ্যাঁ, বলো ঐখানে গিয়ে নিজের ঘর আছে না rent এ থাকবে? না না, rent এ আমরা এখানেও rent এ ছিলাম পাখান্জরে ঐখানেও rent এ থাকবো.

হম , আচ্ছা পাখান্জর কিরকম জায়গা টিঙ্কু? ভালো জায়গা আমি নাম তো শুনেছি. পাখান্জর অনেক ভালো জায়গা এইটা পুরা বাঙালি area. আচ্ছা, আমিতো নাম ঐদিকে না খুব গানও গায় না ভগবানের? হরে কৃষ্ণ হরে রাম এইসব জিনিস? এই সবই চলতেছি আজকাল এই গরমের season আইছেনা.

আমাদের গ্রামের সব ওই ঐসবই চলছে. একশ বত্রিশটা গ্রাম এই জায়গায় আছে, বাঙালি গ্রাম.

একশ বত্রিশটা গ্রামে ওই আই কৃতন চলতেছে. এখন নাম কৃতন কোন জায়গার ভজন ঐসব চলতিছে এখন.

আ প গ্রাম পুরা বাঙালির পাখানপুর প্রতিটি পুরা বাঙালিদের আর গ্রামে গ্রামে আদিবাসী গ্রামও অনেক আছে, কিন্তু বাঙালি গ্রাম একশ বত্রিশটা আছে.

সরকার গ্রাম settlement দিয়েছিলো সেই সময়তে আর পাখান্জরের লোকজন সব ভালো কিন্তু বাঙালিরা ভালো না. কিন্তু এখন এই এই টিঙ্কু এখন তো ওইসব তো খুব ভালো লাগে না. আর যখন পুরা কৃতন হয়ে যায় তারপর না ওই প্রসাদ দিত না আগে যখন আমি ওই ছোটো ছিলাম না, তখন ওই কৃতন হবার পরে খিচুরী দিতে আসত taste লাগতো ওই জিনিষ নিয়ে এখনো মনে পরে রে আমার. হ্যাঁ খিচুরী সব tasty লাগে সব ঠিক আছে.

একশ ষোল মানে, পাখান্জর town এর সায়~ side এই আছে গ্রাম তো না city মানে তো ভালো আছে শহর. আ town টায় আছে ষোলটি college road. college একটা আছে. college এর সামনেই আমরা থাকি Hindi. আচ্ছা. আচ্ছা, ঐখানে না আমি যখন যাই না আমার বোনের বাড়ি আছেতো ওখানে forest গাও এসব জিনিস আমি এতো সুন্দর জঙ্গল আর জঙ্গলে না একটা না একটা না সাদা সাদা ফুল

হম হম . হ্যাঁ ওই bus এই তো যাই. কুন্দাগাঁও. জগদলপুর bus এ না? রায়পুর থেকে জগদলপুরের bus এ বসি. কন্দাঙ্গা তে নেমে যাই. তারপর ঐখান থেকে জগদলপুর ঐখান থেকে যেভাবে হোক চলে যাই. আ~আর আমাকে ওইখানে যখন আমি রায়পুর থেকে যখন যাই নাকি রাস্তাতে ফুল আছে না, সাদা সাদা ফুল আছে জঙ্গলে তুমি দেখো. আর এত্তো সুন্দর ফুলও আছে কমলা color পলাশ ফুল. হ্যাঁ না, ঐটাতো পলাশ ফুল কিন্তু আরেকটা না সাদা সাদা ফুল আছে, এত্তো Hindi ওর, খুব সুন্দর লাগে .

কি ফুল কে জানে ও না মনে হয় কি এত্তো সুন্দর আব আর ঐখান থেকে না ইসের মন্দিরেও গেছিলাম. কোথায় বলতো এই যে এম দান্তেস্বারি মাতার মন্দির আছে নাকি হয়ে থাকতে আমি জানিনা. আমিতো actually না ইয়ে আমরা christian না সেইজন্যে ওই মন্দির ভিতর পূজা পদ্ধতিতে আমরা অত ইয়ে করিনা. আচ্ছা, কিন্তু না এত্তো ভালো লাগবে ওই জঙ্গলের দিকে যাওনা. খুব ভালো লাগে যেন টিঙ্কু.

আছে আমার মাসির মেয়ে ঐখানে বিয়ে হয়েছে কন্দাঙ্গাতে. আচ্ছা, খুব ভালো লাগে আমাদের. আর এখন ওই দিকে গরম কেমন অনেক? এইদিকে বেশী গরম ওরে বাবা মড়া গরম. ও আর এই ইয়ে এখন তো বৃষ্টি হয়েছিল না দুই তিনদিন আগে. উম না বৃষ্টি তো হয়নাই. একটু ঝড় তুফান type এর হয়েছিল একটু হয়েছে আরকি. আচ্ছা, আর ওই দিকে ওই গুড় বানায় খেজুরের গুড়? হ্যাঁ, গুড়ের র~ মানে খেজুরের গুড় বানায়, খেজুরের রস বিক্রি করে. আম, কাঠাল বেশী হয়েছে. হ্যাঁ, এখন তো আম হয়েছে বোধহয় না? Bhopal এ কোথায় থাকো তোমরা, town এর উপরে? টা হ্যাঁ পুরো proper ভুপালেই থাকি.

নিজের ঘর না ঘর এখনই তো বানিয়েছি টিঙ্কু. এইতো একবছরও হয়নি. Hindi ওহ, তাতো ভালো. দাদাবাবু কি করে? তোমার দাদাবাবু civil contractor না. থেকে তারপরে সরকারী কাজ নিই আমরা tender এ হ্যাঁ কাজ, হ্যাঁ বলো?

একটাই ছেলে, একটাই ছেলে. engineering করতেছে.

হ্যাঁ, আমা~ আমাদের অনেক আগে বিয়ে হয়েছে না টিঙ্কু ninty nine এ বিয়ে হয়েছে আমার.

হ্যাঁ, তো তো তাহলে তো তোমার এখনই বিয়ে হয়েছে না. তখন তো আমার আমার ছেলের দুই হাজার একে জন্ম হয়ে গেছে.

বলছিলো তারপরে আর ঐটা ইয়ে হয়েগেছে. lapse হয়ে গেছে. তারপরে শুরু করে আবার এইখানে এসে দুই হাজার আঠারোতে complete করেছি graduation. তা ভোপাল আসলি আমরা আসবো তোমাদের বাড়ি. অ্যাঁ, আমি Hindi কর, কেন আসবেনা, আমি wait করবো তোমার.

তুমি খালি আমাকে call করে বলে দিবে কি আমি এইদিন আসছি. আমি station এ দাড়িয়ে থাকবো তোমার জন্যে কি তুমি আমাদের টিঙ্কু আসছে বলে.

তুমি না, এ জগদলপুর আস ঘুরতি. জগদলপুরে অনেক দেখার জায়গা আছে. খিরধ্গড় আছে, চিত্রকুট আছে. ভালো ভালো সব water falls সব আছে. আস্তি পারবা. আমাদের ঘরে থাকবা আর ঘুড়ে ঘুড়ে বেড়াবা. আসবো আমি কিন্তু আসবো. এখনই কিন্তু কি হয় দেখো টিঙ্কু, এখনই ঘর বানিয়েছি না, তো টাকা পয়সার তো একটু দরকার হয় না অসুবিধা আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই. তোমাদের যেসময়ে ভালো পরিস্থিতি হবে সেই সময় আসবা. হ্যাঁ, তুমি আসবা জামাইবাবু আসবে বাচ্ছা কাচ্ছা নিয়ে আস আমাদের তো খুব হয়, আমার ঘরে কেউ আসেনারে. এতো দুরে থাকি তো হ্যাঁ আমার মা বাবা অনেক বছর আগে বাবাছিলো তখন এসেছিলেন. তারপরে আর কোথায় আর কেউ আসেনি. তারপরে আমার মা বাবাকে ডা আমার মাকে ডাকি ভাইকে ডাকি সবাইকে ডাকি কেউ আসেনা,

ভাই মা, উমরকট এ আছে. আমি গিয়েছিলাম টিঙ্কু আমারনা অনেক শরীর খারাপ ছিলো. তারপরে মা বলেছিল আয় একটু দেখিয়ে যা একবার ডাইশ এইখানে তারপর ঐখানে আমি গিয়েছিলাম যে মানে একসপ্তাহের জন্যে উমরকট এর থেকে আমার মা আইছে, উমরকট এর থেকে কালকে. আচ্ছা, কিরকম আছে মাসিমা ভালো আছে? হ্যাঁ, ভালো আছে রেখে আচ্ছা, তাও ভালো এখনই রে. এখন তো আমিতো তোমার অনেক wait করবো তুমি কি আস Bhopal এ. আমাগো খুব ভালো লাগবে জানো.

উমরকট এ মা ভাই ওরা কোথায় থাকে? উমরকট এ না তুমি ইয়ে দেখো ITI দেখেছো?

ITI building এর পিছনে আমাদের ঘর.

এ আমাদের তো দিন ঠিক হলো নিতে. হ্যাঁ, তোমাদের দিন ঠিক হলে নিতে. আর ঐখান থেকে ITI আসবা আয় canal আছে না canal এর উপর থেকে হেটে যাবে তো ঐখানে বলবে এইখানে পুর্নিমাদের বাড়ি কোথায়? তা, আমার মা ই ঐখানে, আমাদের বাড়িতে অনেক জায়গা ছিলো তো মা না sell করে দিয়েছে. বিক্রি করে দিয়েছে জায়গা. হ্যাঁ হ্যাঁ, তা এখন কেডা কেডা আছে ওই উমরকট এ? এখন এখন আমার মা আছে ভাই আছে আর আমার বৌদি আছে, আম বৌএর বাছা আছে ওর একটা. আর আমার ছোটো বোনটা ও আমাকে মানে মা না ওখানেই ওকে জায়গা দিয়েছে.

হ্যাঁ, সবার বিয়ে হয়ে গেছে তার আমার আমার পর একটা বোন আছে ও কন্দাঙ্গাতে থাকে.

তা, আপনি ভোপালে শ্বশুর বাড়ি সেইজন্যে রয়েগেছে না? হ্যাঁ, এই এইখানে আমার শ্বশুর না এইখানে চাকরি করতো না. আ CPWD তে.

central water board এ তো ঐখানে থেকে হ্যা শ্বশুর পছন্দ করে বলে আমি গ্রামের মেয়ে পছন্দ করবো. সেইজন্যে ঐখানে থেকে পছন্দ করে এইখানে বিবাহ হয়ে চলে আসছি. তারপরে এখানে এসে এসে settle হয়ে গেছি. ধীরে ধীরে আমাদের গ্রামেও জায়গা জমি আছে মহন্ড এ.

শ্বসুর বাড়ি কে কে আছে ঐখানে এখন? এইখানে আছে আমার তিনটে ননদ, এই ভোপালেই থাকে তিনটে ননদ. আর আমি এইখানে থাকি. আর একটা দেওর আছে ছোটো দেওর ও army তে job করে. army তে officer. হ্যাঁ. তো, ও এইখানে থাকে. আর আমার পরে যে দেওরটা ও Orissa তে থাকে মহন্ড এ.

হ্যা, চাষ করতি পারবো তো না? ও চাষ করে আমার যে দেওর আছে নাকি

ও ঐখানে চাষ করে, ঐখানে চাষ করে এখন বোধহয় কিছু একটা গাড়ী কিনেছে auto হ্যাঁ, যেইটা ওই ম্যাম এই Hindi নিয়ে যায় আরকি market এ.

তুমি তিন ননদও ঐ ওইখানেই বিয়ে হয়েছে? Bhopal এই বিয়ে হয়েছে?

আমি এই যে বসে cooler সামনে একটু বইছি মেয়ের মেয়েকে ডাকিছি আস একটা মাসির সাথে কথা বলবো.

নমস্কার বেটা.

হ্যাঁ, ভালো.

Hello টিঙ্কু

হ্যাঁ, Hello পূর্নিমা হ্যাঁ, ঠিক আছে তাহলে হ্যাঁ না আবার পরে কথা বলবো? okay, thank you, thank you. Whatsapp এ কথা বলতে পারবো? হ্যাঁ, Whatsapp এও কথা বলে নিও.